তো দেখবে তুমি হয়তো যদি একা আছো টোটোতে দেখবে সামনে আরেক খানা টোটো যাচ্ছে কিংবা সামনে টোটো যাচ্ছে কিংবা side এ একটা passenger দাঁড়িয়ে আছে কিন্তু তুম মানে তুমি যেই টোটো তে আছো সেই টোটোওয়ালাই এমনভাবে overtake করবে সে সামনে passenger টাকে নেওয়ার জন্য সে মানে সামনে গাড়িটার আগে গিয়ে ওই passenger টাকে নেওয়ার জন্য মানে তুমি ভয় খেয়ে নেবে সেই time এ এরকমই আর কি পরিস্থিতি করে দিয়েছে এখনকার দিনে আরে সে তো ঠিকই এরকম তো পরিস্থিতি করে দিচ্ছে করে দিচ্ছে তার উপরে মানে এতো টাকা পয়সার লোভ হয়ে যাচ্ছে মানে passenger তোলার জন্য যেখানে একটা টোটোতে পেছনে বেশি থেকে বেশি চার জন থেকে পাঁচ জন বসতে পারার মতন আর সামনে দু জন কিন্তু তুমি এখন দেখতে পারবে এমন মানে মানে কি বলবে এমনই একটা জঘন্য জিনিস হয়ে গেছে যে যত পারে যত তোমার আটটা দশটাকে পেছনে বসিয়ে দিচ্ছে ঠেলে ঠেলে সামনে তিন জন চার জন করে বসিয়ে দিচ্ছে সেই দেখবে load এ load এ কি হচ্ছে মাঝ রাস্তায় গিয়ে টোটোর চাকা খুলে যাচ্ছে তো তার তো মানে তোমার টোটো উল্টিয়ে পরে যাচ্ছে এতে কত লোকের প্রাণ যাচ্ছে বলো তো একদম একদম তোমাকেও আমি একটা মানে গ মানে গল্প বলতে আমারি সঙ্গে ঘটেছে একটা ঘটে যাওয়া একটা কথা বলি আমি একদিন টোটো চ মানে চেপেছিলাম আর কি তো আরো তিনটে লোক চেপেছিল আর আমি চেপেছিলাম totally চার জন চেপেছিলাম and টোটোর মধ্যে মানে একটা ছোট পটলি তে কিছু মাল ও ভরা ছিল মানে ভারি types এর মাল তো মানে টোটো টা চলছে না ঠিক আছে তও ওকে জোর জবরদস্তি চালিয়ে নিয়ে যাচ্ছে মানে টোটো তে full pick up দিয়েছে কিন্তু

যে টোটো উল্টে যাবে সেই সময় কিন্তু আমি লাফিয়ে নিচে নেমে যাই আর দুটো লোক কিন্তু তার উপর ঢাকা গেছিলো হাত পা টা ভেঙে গেছিলো তো টোটোর এই রকমই কি আর বলবো ওদের মানে নিয়ে আর কথা বলার আমার কিছু নেই এরকমই মানে ব্যবহার হ্যাঁ সেরকমই জানো তো আমার ও সঙ্গে মানে এরকম ঘটনা ঘটেছে মানে আমার সঙ্গে নয় আমার মানে সম্পর্কে আমার মামা হন ওনার সঙ্গে তো ওনারা একদিন picnic যাচ্ছিলো picnic এ যেতে যেতে ঠিক সেরকম করেই মানে তোমার ওই যে একটু চৌরা গাড়ি গুলো যেগুলোতে তোমার সমস্ত রকমের মাল পত্র যায় সেই গাড়ি গুলোতে picnic যাওয়াতে কি হয়েছে মাঝ পথে যেন তো চাকা খুলে পরে যায় মানে চাকা খুলে একদম ছিটকে চলে যায় তো কি হয়ে ওর মধ্যে সমস্ত যত লোক জন ছিলো মামারা ছিলো সবাই উল্টে পরে যাওয়াতে অনেক জনের তো হাত কেটে গেছিলো হাত ভেঙে গেছিলো মাথা ফেটে গেছিলো এক জনের তো এতটাই অবস্থা খারাপ ছিলো যে সে coma য় চলে গেছিলো coma য় চলে যাওয়াতে সে পনেরো দিন কুড়ি দিন কোনো হুশ ছিলো না তার কিছু দিন পরই সে মারা যায় জানো এরকম অবস্থা হয়েছিলো বাবা মানে মানে টোটোওয়ালার জন্য দেখো একটা নিরীহ মানুষ কিন্তু মরে গেলো মানে সে কোনো দোষই করলো না তার কোনো দোষই ছিলো না সেই জায়গায় কিন্তু একটা টোটোওয়ালার জন্য সামান্য সেই মানুষটা কিন্তু দুনিয়া ছেরে চলে গেলো এবার টোটোওয়ালা দের কে এখানে কি বলবে বলো কিছু বলার নেই সরকার ওদিকে দেখো আমাদের দিকে যদি কথা বলি তো আমাদের এখানে bridge যেখানে আছে আর কি হাওড়া bridge এর ওইখানেই bridge এ যদি টোটোওয়ালা টোটো কেও আস তুলতে পারবে না যদি কেও তুলে তো টোটো সে কিন্তু বাড়ি নিয়ে যেতে পারবে না তার কারণ সে সরকার কে license দেয় নি সে অন্য জায়গায় চালাবে কিন্তু high road এ টোটো চালাতে দেবে না কিন্তু গ্রাম স গ্রাম গঞ্জে সেটা না সেখানে সব যেখানে সেখানে ঢুকে যাবে কিন্তু শহরে টোটো নেই আমাদের একটু টোটোটা মানে অত্যাচারের কথা যদি বলা যায় একটু কম যেহুতু অটো আছে তাই জন্য but জানি না তোমাদের দিকে এতো মানে উৎপাত কি ভাবে বেড়ে যাচ্ছে আরে না আমাদের এদিকে অটো আছে কিন্তু না অটো তে কি বলো তো সেই তো তোমার এতো ভিড় চাপা চাপিতে চাপিয়ে দিচ্ছে congested একদম হয়ে যাচ্ছে কি হচ্ছে লোক জন সেটাতেই মানে বলাটা আমার উচিত নয় মানে কেমনই ধরণের ব্যবহারটা করে তো এইবার ধরো সেই সব ও একটা ভয় থাকে এবার ধরো আমি নিজের জন্যই বলি আমি একটা অটো তে যাচ্ছি এবার আমি অচেনা চার জনের সঙ্গে পেছনে বসবো আমার তো একটা আতঙ্ক ধরে থাকবে যে আমাকে কি সে ঠিক জায়গায় নামবে তো এরকম এরকম থাকে মানে অটো জিনিসটাও দেখে ভয় লাগে মানে এতটাই খারাপ এক দিক থেকে অটো খুবই ভালো আবার এক দিক থেকে অটো খুবই খারাপ তোমার কলকাতারই কথা বলি যদি অটো তে তুমি যদি চাপো হ্যাঁ তো অটো তে যদি তুমি চাপো তো কি হবে তোমার এমন সামনের দিকে ধাক্কা মারবে তোমাকে এই মনে হবে যেন যে মেরে দিলো

একদম একদম ঠিক বলেছো তুমি ঠিকই কথা বলেছো তা তোমার ক্ষেত্রে যেটা উদাহরণ দিলে একদম ঠিক তা কারণ দেখো তোমার কথা যদি বলা হয়, একটা মেয়ের কথা তুমি বলে নয় যে কোনো একটা মেয়ের কথা যদি বলা হয় চারটে ছেলে যদি একটা গাড়িতে মানে পাঁচটা লোকের মধ্যে চারটে ছেলে যদি একটা গাড়িতে বসে কিন্তু একটা মেয়ে কোনো দিনই সেই জায়গাটায় বা সেই গাড়িতে বসতে আসবে না, এইটা কিন্তু স্বাভাবিক ব্যাপার এটা normally ব্যাপার তারপরে আর এখনকার তো বুঝতেই পারছো টোটো তে তো একটা দুটো তিনটে চারটে বলে কোনো মানে নেই দুটো হলে ওদের যথেষ্ট দুটো হলেই কিন্তু চলে যায় তার জন্য একদিকে কিন্তু আমাদের ভালো যে টোটো গাড়িটা আমায় ভাড়াটাও অল্পের মধ্যে হচ্ছে and safety র সঙ্গে বাড়িও পচতে পারছি মানে পৌঁছতে পারছি এই দিক এই দিকে কিন্তু ভালো আর কি যদি দেখা যায় তাহলে হ্যাঁ অব্যশই টোটো তো একদিক থেকে সত্যি বলতে খুব ভালো করেছে তার মধ্যে দেখো তাহলে এখন মানে এক দিক থেকে কি ভালো হয়েছে যে রিকশা যারা চালাতো তাদের প্রথম প্রথম যখন টোটোটা ছিল না কি করতো তারা যত

সেটা নিজের ও মানসিকতা নামের একটা জিনিস থাকা উচিত যে না তার সে এতো দূর টা এসেছে তাকে কিছুটা টাকা বেশি দি কিন্তু তারা কিন্তু কিছু একটা ইয়ে করতে পারে না কথার মানে মানে বাড়াতেই পারবে না যে না আমি বেশি টাকা নেবো বা কিছু একদম একদম মানে তুমি যেটা বলতে চাইছো সেটা হচ্ছে যে মানে কম টাকার মধ্যে যদি বলা হয় টোটোওয়ালাদের ক্ষেত্রে কম টাকার মধ্যে দশ টাকার মধ্যে মানে minimum দশ টাকাই নিম্ন ভাড়া আর কি, তুমি যেখানেই যায় না কেনো দশ টাকা নেয় কিন্তু দূর হলে সেটা তোমারি একটা মানে বিবেক করা উচিত আর কি যে তাকে দশ টাকা কি ভাবে দেব এতো দূর রাস্তা নিয়ে এলাম বা একাই নিয়ে এলাম সেটাও মানে নিজের উপরে depend করছে যে তুমি এ ওকে দশ টাকা দেবে না কুড়ি টাকা দেবে না তিরিশ টাকা দেবে কিন্তু এক দিক থেকে আমাদের কিন্তু সুবিধা ওই কম ভাড়ার জন্য and একাই একাও সেটা তে যাতায়াত করতে পারি তাই জন্য হ্যাঁ একদম ঠিক বলেছো তার উপর সত্যি বলতে আমি তো সব থেকে বেশি ভয় পাই bike কে জানো না মানে এখন তো এমন এমন ধরণের bike বেরিয়েছে দেখবে যে পেছনটাতে এতটা উঁচু বসলে মনে হবে যেন কোথায় উড়ে যাচ্ছি তখন যদি speed এ কেও bike চালায় তখন তো মনে হয়ে যে এই পরে গেলাম এই পরে গেলাম করে না আমি তো একদম bike জিনিসটাকে দেখলেই ভয় পাই। একদম একদম ঠিক বলেছো আর এখনকার মানে যদি বলা হয় নতুন নতুন generation এর ছেলে গুলোর জন্য আর কি যে bike গুলো বার আমি বলা হয় এখন দেখো নতুন যেমন আহ যদি বলা হয় MT Apache আর TR Bullet এইগুলো কিন্তু পিছন দিক এতটাই উঁচু যে হয়তো bumper এ যদি একটু জোরে কেও bumper টা crossing করলো তাহলে কিন্তু একটা মানুষ যদি পিছনে না ধরে থাকে সে কিন্তু একদম নিচে পরে যাবে road এ পরে যাবে এরকম একটা পরিস্থিতি তৈরী হয়ে যাবে। হ্যাঁ কি বলছো তুমি মানে কিছুদিন আগে একটা বাচ্ছা মেয়ে তার দাদার সঙ্গে না তার কারু কারুর সঙ্গে যাচ্ছিলো যাই হোক আমি চিনি না তো বাচ্ছা মেয়েটা পেছনে বসে ছিলো নিয়ে bike টা এতটাই speed এ চালিয়েছিল এতটাই speed এ যে বাচ্ছাটা মানে পুরো শুয়ে পড়েছে মানে উল্টিয়ে যাওয়ার মতন অবস্থা এরকম speed এ চালাচ্ছে তো তুমি ভাবো ওই বাচ্ছাটার গায়ে কি এমন আছে সে যদি হালকা একটু হাতটা ছেড়ে দেয় বা একটু যদি সে এইদিক ওইদিক করে slip কেটে যায় তাহলে কি সে আর বাঁচবে সে কি আর বসে থাকার মতন অবস্থায় থাকবে? আমার তো মনে হয়ে না যে সে বসে থাকার মতন অবস্থাটা তার থাকবে হ্যাঁ হ্যাঁ না না না সে বাচ্ছাদের কথা যদি বলা হয় দেখো বাচ্ছাদের সে তারা আর কত জোরে ধরে থাকবে তুমি যতই আসতেই চালাও কিংবা জোরেই চালাও কিন্তু যে চালাচ্ছে তাকে তো একটু মানে আহ ধ্যান এ রাখতে হবে যে একটা বাচ্ছা আছে আমার পিছনে কিংবা সামনে আছে সে ধরে থাকতে পারবে না আমাকে যেহুতু slow চালাতে হবে, কিন্তু তার পরেও যদি মানে তার বাচ্ছা হোক কিংবা অপরের বাচ্ছা হোক কিন্তু তার পরেও সে নিয়ে মানে একটু জোরে চালাতে গিয়ে কিন্তু দেখো বাচ্ছাটার ওখানে তোমাদের ওখানে ক্ষতিটা হয়ে যাচ্ছে বা হয়ে গেলো দেখো হ্যাঁ তারপর তো দেখো এই দেড় বছর এক বছরের বাচ্ছা গুলোকে সামনে বসিয়ে দেয় বাচ্ছাদের তো হাওয়া একটু ঠান্ডা হাওয়া লাগলেই ঘুম পেয়ে যায় বলো, তুমি দেখবে তোমার বাড়িতে কোনো ছোট বাচ্ছা থাকলে কিন্তু দেখবে যখনি একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পেলেই সে শুয়ে পরে তো ওই যে ছোট ছোট বাচ্ছা গুলোকে সামনে বসিয়ে দিচ্ছে এবার যদি শুয়ে পরে যদি একটু মানে এইদিক ওইদিক হয়ে পরে গেলে তাহলে সে কি করবে ওই টুকু বাচ্ছাটা তাহলে কি আর সে নিজের যা জীবন টাকে ফিরিয়ে পাবে একদম একদম ঠিক বলেছো বাচ্ছাদের দেখো তুমি যেটা বললে মানে খুব ভালোই কথা বললে একটা যে মানে হাওয়াতে আর কি একটু হাওয়া পেলেই বাচ্ছারা কিন্তু ঘুমিয়ে যায় এটা কিন্তু ঠিক ঠিক কথা আর কি যেহুতু আমার ও একটা মানে ভাগ্নে আছে আর কি ওর কথা যদি বলি কোথাও নিয়ে যাই ওকে একটু যদি হাওয়া পাই বা একটু যদি মানে কোলে যদি দশ মিনিট যদি আমার কোলে থাকে আর কি আর যদি মানে হেটে বেড়ায় সে কিন্তু ঘুমিয়ে যায় আর বাচ্ছাদের তো এই রকম types এরই আর কি একটু হাওয়া টাওয়া পেলেই তাদের ঘুম আসে আর কি তখন ঘুমিয়ে যায় তাই জন্য আর কি যখন তাদেরকে নিয়ে থাকবে আর কি, যেই নিয়ে থাকবে সব সময় সাবধানে তাদের কে

সেটাই মানে এমনই দিন চলে এসেছে না মানে কাউ কে কিছু বিশ্বাস করে না bus বলো বা টোটো বলো bike বলো scooter বলো কোনো কিছুই না। একদম একদম মানে কাউকে বিশ্বাস করা এখন দায়ে হয়ে গেছে বা কারুর ভরসায় ছাড়া দায়ে হয়ে গেছে যে আমার ছেলেটাকে হয়তো গাড়ি পেলো না কিংবা আজকে গাড়ি এলো না কোনো কোনো সমস্যার জন্য যে আমার ছেলেটাকে school এ নামিয়ে দিবে সেই ভরসাটা কিন্তু কেও এখন করতে পারছে না সেটাই ঠিক আছে চলো অনেক্ষন কথা হলো যে বেশ ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে, মনটাও হালকা হলো তো যাই হোক তাহলে একদিন এস বাড়ির দিকে দেখা করে যেও

আচ্ছা বেশ ঠিক আছে ঠিক আছে বেশ। post postmaster রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কাজ আরম্ভ অনু যাই উথাল ফু গ্রামের postmaster কে আসিতে হবে। গ্রামটি অতি সামান্য, নিকটে এক নীল কুঠির আছে, তাই কুঠির গায়ে অনেক জোগাড় করে এক নতুন post office স্থাপিত করা হয়েছে। আমাদের postmaster কলকাতায় ছিল। জলকে মাছকে ডাঙায় তুলিয়ে যেরকম হয়, এই গ্রামের মধ্যে আশিয়া postmaster এর সেই দশা উপস্থিত হইয়াছে। এক খানি অন্ধকার আট চালার মধ্যে তাহার office ও অদূরে একটি পানাপুকুর এবং তাহার। চারি পারে জঙ্গল, কঠিন প্রকৃতি যে সকল কর্মচারী রাজনীতি তাহার, তাহার খোঁজখবর নাই। ভদ্রলোক সাহিত্য লিখবার উপযুক্ত নন বিশেষত্ব কলকাতার ছেলে ভালো পড়িয়া লিখতে যানে অপরিচিত স্থানে গেলে হয়। উদ্দতিত হন অপবিত্র হইয়া থাকে এই কারণে স্থানীয় লোকের সাহিত্য তাহার মেলামেশা হয়ে ওঠে না অথচ কাজ অধিক নাই কখনো কখনো দুই একটা কবিতা লিখতে চেষ্টা করে তাহাতে এমন ভাব দেখতি করিয়াছেন যে সমস্ত দিক কিন্তু অন্তর্যামী যানেন যদি আবার ও উপন্যাসের কোনো দৈত্য আসিয়া এক রাতের মধ্যে এই শাখা পরবর্তী সমস্ত গাছগুলা কাটিয়া পাকিয়া রাস্তা বানিয়া দেয়। এবং সারি সারি অট্টালিকা আকাশে মেঘে বৃষ্টি পথ হইয়া মুক্ত করিয়া রাখো তাহা তাহলে এই আমার পদ্য স্থান কোনো। তাহার কাজকর্মে কোনো problem তাহার কাজকর্মে কোনো problem হবেনা তাকে সাহায্য করতে পারে বিদায় দিকে সম্ভাবনা দেখা যায়না। বন্যার সময় যখন গ্রামে গোয়াল ঘর হইতে শ্রম পড়লো লাইয়া হয়ে উঠতে হয়ে খাপে খাপে সিকি সিকি master এর ওপরে post master, post master তুই কি করছিস এখানে ধুনো ধড়াতে যেতে হবে হেসেলে post master

রতনে প্রবল হাত হয়েছে বেশি ভালোবাসা এখানে post master বোঝাতে চেয়েছে কেউ মানে post master একটা গ্রাম থেকে এসেছিল ঠিকাছে, গ্রাম থেকে এসে সে মানে আরও একটা অনেক ছোট গ্রামে একটা এসে পৌছাল তাই জন্য সে একটু সে বলছে আমি যে গ্রাম এ ছিলাম এক পুরানো জাগায় সেখানে তো আমি মোটামুটি ঠিকই ছিলাম এখানে এসে যেমন কেউ সেভাবে এক যায়েগা থেকে অন্য যায়েগা হয়ে গেছে

সেখানে তো আমি সবকিছু হাতের থের সামনে খুঁজলে পাবনা না সেখানে আমি জানিনা এখানে কোথায় কি আছে কোথায় কি বেড়াবে ওখানে কোনো সমস্যা হলে

এখানে অনেক কিছু বলা যায়ে ঠিকাছে প্রথমে উল্লেখ যজ্ঞ বিদ্যুত আমাদের বিদ্যুৎ ও অনেক উল্লেখ যজ্ঞ বন্ধন

যদি আমি আপনি আমাদের বাড়ি কিছুদিন থাকেন postmaster বলেছিলেন না আমি তো যাবো না কারণ আমি এখানে প্রতিদিনের চিঠি আসে সেটা আমায় সব জাগায় গিয়ে গিয়ে দিতে হয়ে আমার অনেক কাজ আছে, ঠিকাছে আমি যাব অন্য কোনো দিন যাব এরম করে postmaster এর গল্পে হয়ে এখানে বলে এখানে বলাই বলতে বলে হল একজন খুব ডানপিটে ছেলে ঠিকাছে সে কারুর কথা শোনে না শুধু ছুটে ছুটে বেড়ায় এই একবারে কোনো পড়াশোনা করেন ঘর থেকেই ছোটবেলা থেকেই প্রচুর ডানপিটে ছিল এই ডাল থেকে ঐ ডালে ঝাঁপ মারে continue এই পা কেটে যাচ্ছে পা মুড়ে আসছে সে কারুর কথা শোনেনি তার যেটা মনে হত তো সেটাই সে করত সে কোনো কাউকে ভয় পেত না তারপর সে একদিন অনেক বড় হল কি হয়েছিল সই স্বভাব ব তার মজা করার ছিল তো সব লোক যেত শুধু মজা করার পর হচ্ছে বলে ঠিকাছে সে আবার একদিন বদর কে খেয়াল সে বলল আবার তুই বদর ক খেয়ালে আর আসবেনা তারপর বলাই এর কাছে একদিন সততই সততই বাঘ চলে এল তখন বলাই কি করবে? বলাই এবারে বলছে বাঘ এসেছে বাঘ এসেছে এবারে তো কেউ আসছেন কারণ হচ্ছে তুমি যখন বাঘ আসছে তখন তুমি সবাই কে বিরক্ত করেছ বলেছ বাঘ এসেছে বাঘ এসেছে মিথ্যে কথা বলেছ ঠিকাছে এখন যখন বাঘ এসেছে তখন সততই সততই ডাকছ বাঘ এসেছ কিন্তু তোমার কাছ cameraman তুমি যদি এই কাজটা আগে করতে না তোমাকে কেউ জেলাতে আস্ত না কোনো লোক আসতো না তুমি যদি সততই একবার ডাকতে

এছাড়াও তো ওর পরিচয় তাই পাওয়া যেত না ও হচ্ছে বলাই রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পে এ একটা ছোট ছেলে ছিল ঠিকাছে, তেমন ছোট গল্পে তৈরী রি হবে

প্রশাসনিক মূলধন এখানে মূলধন বলতে অনেক কিছুকেই বোঝায় ঠিকাছে, অনেক অনেক অসংখ্য হহ বলতে পারবো অনেক কিছু যেমন আপনাকে একটা কিছু point বলে দিলে বুঝতে পারবো প্রবন্ধ এটাও কেউ লিখেছে না তাইনা তবেই তো আমরা কিছু পড়তে পারছি বলতে পারছি ঠিক না কলকাতা বিশ্ববিদ্যালেয়র এখানে বাণিজ্য বিভাগে পড়ুয়া রা ছিল বাংলা বিকল্প টি গ্রহন করছে তাদের প্রথম semester এ credit clear হয়ছে সবার সবার এখানে বলা হয়েছে যে বহু বিকল্প হীন প্রশ্ন বলা আছে এখানে স্বামীজীর সম্পকর্কে বলা আছে বাংলা ভাষা এখানে আমাদের দেশের প্রাচীন কালের সংরক্ষিত সমস্ত বিদ্যা থাকা দারুণ বিদ্যান এবং একটা ওপর সমুদ্র দাড়িয়ে গেছে এর থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোক science এসেছে তারা সর্ব সাধারণ মানুষ কে ডাক্তার এর শিক্ষা দিচ্ছে

তাহার পরে কি হবে থাকায় ঘরে কথা কয় তাহার সমস্ত পণ্ডিত গবেষনা মনে হয়ে তবে লিখবার বেলা এর অদ্ভুত আমাকে এক মজা হয় লিখবার সময় কোন problem কাজকর্মে কোন problem হয়না

একজন বলিলেন ভাই রে এক ছিলাম যোগার তা ছিলে বড় সুবিধা হয়েতো তার আবার তারা হুরী তে কিছুই আনা হয়না অন্য বেক্তি কইলো আর ছোট করে এক দৌড়ে সমস্ত বরৈয়া আনতে পরিব কি আনতে পরি এখানে বলেছে যদিও আমার কাছে র নেই যদি আমার কাছে কেউ আসে অমিত তারে বলব তুই আমার কাছে আজ এসেছিস তুই থেকে যা আমাদের বাড়ি খাওয়া দাওয়া করবি করে তার পর যাবি কোনো problem হবেনা কি তাইনা! কোনো problem ই হবেনা খাবা দাওয়ার একসাথে থাকবো খাওয়া দাওয়া করব, weather টাইও সুন্দর আছে মজা হচ্ছে মজা করব কি তাইনা এখানে এতদিন গরম ছিল এত গরম ক ফাটা রোদ তাইতো এখন বলতে পারবে এত বৃষ্টি হয় এখন কেমন weather তা হলো কি তাইনা অনেক কিছু বলতে পারবো তুমি এলে তো বলতে পারবো, না এলে কি করে বলব কি ঠিক বলছি হমম কি হা ঠিকই তো বলছ সবরকম ভাবে বলতে হবে করতে হবে সাধারণ লোকের ভাষায় বলতে হবে কি আমাদের আমাদের ধর্মগুরু আমাদের শিক্ষক অনেক কিছু আছে লেখক করেছেন অনেক কিছু আছে সাহিত্যের প্রবাস রচনায় আমরা সমন্ধে বাংলা ভাষা কে প্রবন্ধ করে থাকি এখানে সবরকম হয়ে কোনো প্রব্লেম হয়না কোনো সমসার সন্মুখীন করতে হয়না আমাদের ছোট গল্পে অবশই ছোট পাঠ বড় পাঠ এভাবেই আমাদের পড়তে হয়ে রাত্রি প্রায় যখন দশ টা তখন ত্রি পটি গাইবার ফিরিয়া আসছিল তারপর বৃষ্টি তে ভাসিয়ে যাচ্ছিল ক্রমাগত তাহার ঝড়ো ঝড়ো শব্দ মনের হইতেছে বৃষ্টির শেষে নাই আর রাত্রির শেষ নাই যোগ মা জিজ্ঞাসা করলেন কি কইলো কি হইল এরপর কি করলেন সে অনেক কথা পরে বলব পরে হইবে বা লিতে কাপড় ছাড়িয়া আহার করিলেন এবং তোমাকে খাইয়া তুমি শেষে গেলে ভাব তা সুন্দর যোগমায়া অনেকক্ষণ কৌতূহল দমন করিয়াছিল হচ্ছে প্রবেশ করিয়া জিজ্ঞেস করিলেন কি শুনিলে বলো ত্রি পটি কইলেন তুমি একটা ভুল করিয়াছ শনি বার মাত্র যোগ সাধারণ কি সব রাগ করিলেন য ভুল হয়ে কখনো করিবার না যদি বা করে কোনো সমৃদ্ধ পুরুষ যেটা করা উল্লেখ নয়ে নিজের খাবার পচিয়া সেখানে যোগমায়া কুত্সিত উগ্র ভাবে কহিলেন কিরকম শুনি ত্রি পটি কহিল যে লোকটিকে তোমার ঘরে স্থান দিয়েছে সে তোমাকে কি কাঁদলে নহে এখানে অনেক কিছু বোঝাতে চাইছে যেমন হচ্ছে কাউকে ধর তুমি স্থান দিয়ে দিলে তুমি ভাড়া দিছ তাকে প্রতি মাসে ভাড়া দিছ তাকে ভাড়া দিতে হবে সে বলল না আজকে আমার কাছে ভাড়া নেই কিন্তু তাকে আমাক ভাড়া দিতে হবে কেন ভাড়া দিতে হবে কারণ ঐখানে আমি যখন ঘর করেছি আর ঘর তা করতে কিছু কষ্ট হয়েছে আর কষ্টই হয়েছে না আর ধর আমি যদি ভাড়া দিয়ে দিলাম ঠিকাছে সেখান থেকে আমার প্রতি মাসে কিছু কিছু করে পেতে হবে ঠিকাছে। কমবেশি করে দিলেই হব অল্প আস্তে দিলেই চলে যাবে কিন্তু সেটা দিনের পর দিন দিচ্ছেনা। তখন আমার কি হবে কষ্ট হবে তো দিচ্ছেনা তখন আমি বলব কবে দিবি দে এতদিন হয়েগেল আজকে ও তুই টাকা দিচ্ছিস না কালকে ও তুই টাকা দিচ্ছিস না। তোমার টাকা তাতো পেতে হবে না সেটাই তো টাকা না পেলে আমি কিকরে রাখবো তোকে এরম করেই বললাম সব এখানে এখানে যদি ইতিহাস বই বাংলা বই অনেক কিছু বই হয়ে বাংলা কথা বলতে লোকের কোনো Problem হোয়েনা, সমসসা হোয়েনা ঠিকাছে কোনো কিছু অসুবিধা হোয়েনা বাংলা বাংলা সবসময় পড়লেই বোঝা যায়েনা বাংলা এয় বলতে হয়ে বাংলা এয় বোঝাতে হয়ে বাংলা সব যেমন আমরা

Serial টা খুব মারততক লাগতো তো বাটুল দার এত মোটা মোটা Body আর দুটো চেলা চামুণ্ডা সব ঠিকাছে বাটুল দার চেলা আর চামুণ্ডা দুটো ছিল Fine সেগুলে কে সেই মারত বাটুল দা অনেক ছোটাছুটি করতেন জকেই পেট তাকেই ধরে marto হা বাটুল দা খুব ভালো মানুষ ছিল বাটুল দার মতো মানুষ অনেক কিছু আমি

এখানে যখন আমরা একটা গল্প বলব না অনেক হয়েত সাধারণ ভাবে আমরা একটা শিকার করি বেশি কিন্তু বেপার খানা খুটিয়া হল তাহার সমর্থ অনুযায়ী মনে করিয়া তাহার বলিবে নির্বাচন করিব সবাই নির্বাচন কে মানিবে কেন আগে সমস্ত বেবস্থা ততত করিয়া তার সমাজ তত প্রতিষ্ঠিত ভাবে পর করিবে আমার বেক্তিতত এই যে এই সমস্ত তর্ক লইয়া আমরা একবারে পূর্বক বিচারে বিবেচনা করিয়া

যাহার সম্মন্ধে তাহার কোনো ক্ষতি না করিলেন দেশে র সমস্ত লোক বিকিয়া রৈবে দেশের লোক নির্বাচন হইবে আমাদের প্রথম কাজটা হইবে যেমন করিয়া হক একটি লোককে স্থির করা এবং তাহার নিকটে ব্যার্থতা করিয়াছি ধীরে ধীরে কমে কমে তাহার চারদিকে একটা বেবস্থা গড়িয়া তোলা একটি যজ্ঞ লোককে দার করিয়া তাহার অধীনে একদল লোক যথার্থ ভাবে কাজে প্রকিত হইলে সমাজ মূলত সমাজতন্ত্র দেখিয়া প্রস্তুতি হইবে উঠিবে পর্ব হইতে হিসাব করিয়া কল্পনা করিয়া আমার আহ আশা করিতে না পরি তাহার লাভ করিয়া সমাজে অন্ত নিহিত এই বেপারে চলন করিয়া

বলীতেছি তিনি সকল সময় যজ্ঞ লোক না হইলে সমাজে শক্তি সমাজে অট্ট চেতনা তাহাকে অবিলিঙ্গন করিয়া বিকহহীপত থাকিবে অবশেষে আশীর্বাদে এই শক্তি সঞ্চয় এর প্রসঙ্গে যখন যজ্ঞতার যোগ হইবে তখন দেশের মঙ্গল বলে সর্বোচ্চ বলবে সমাজে সকলের চেয়ে বড় করিবে এত বড় লোক চাহিলে পাওয়া যায়েনা রাজা তাহার সকল প্রজাদের চেয়ে সম্ভাবত্ত বুড়ো তাহার চেয়ে রাজা কে বড় করে জাহাপন নিরাপদ জাহারে সমস্ত বুধহী সমস্ত সর্দিক

বড় আমাদের সমাজ সমপটি সমাজে মন্দিরের মাথায় যে সর্বোপরি তাহা নিজে উচ্ছো নয়ে মন্দিরের উছতয় তাহাকে উচ্ছো করে আমি কেবল একটু মাত্র বলিব আসুন আমার মন কে প্রস্তুতি হক উচ্ছো দাদলে পরনিন্দা সমালোচনা ও অধিপতি হইতে হৃদয় কে সম্পূর ভাবে অদ্য মাতৃভূমি বিষয়ের করে প্রয়োজন দিনে

উচুদল হইতে সমাজে সকল কে বিভিন্ন ভাবে আমাদের সমাজ সভাপতি অভিষেক করি

পরিচালনার দয়ত্ত থাকতো পরিচারক ভাতড়ি দের উপর শৈশবে রবীন্দ্র নাথ ঠাকুর কে মানুষ হইতে হয়েছিল শিশুকলে মেয়ের সননীধ খুব বেশি পয়েনি রবীন্দ্রনাথ এর বাল্য জীবনের শিখহা শুরু হয়েছিল প্রথম দিকে School এ চার দেওয়ালের সীমানা

কাব্য সডিটতে তার প্রবল অনুভব ছিল বিষয়ের ভাবে সাজহহ হয়তো রবীন্দ্র নাথ মাত্র তেরো বছর বয়সে অভিলাষ নামে একটি কবিতা রচনা করেন তাহার প্রথম নামাঙ্কিত কবিতা হল চিরদিনের উপহার তিনি কবিতা লিখতেন তাহার প্রথম কাব্য হল আঠারশ সোল ক্রিস্টাব্দে জরসকয় বাড়ি থেকে ভারতীয় পত্রিকা প্রকাশিত হলে সেটি বালকের

ভিকারিনী ও প্রথন ছোট উপন্যাস করুনা এই পত্রিকায় প্রকাশিত হয়েছিল রবীন্দ্রনাথ মাত্র সতেরো বছর বয়েসে পড়ার জন্য দাদা সটতেন্দ্রনাথ তাতে বিরাজ মান ছিল সেখান থেকে ভারতীয় পত্রিকার জন্য নিয়মিত প্রকাশিত হল সরূপ ভাবে যার মধ্যে দিয়ে পাওয়া গেল তার অসামান্য পর্যবেকহহন সদেশী সমাজ সচেতন ও সর্বোপরি ভাষা সচেতন । london অধপক তত্তাবধানে পড়লেন বেবহার টি তার আর প্রয়োজন না তিনি তিন বছর পর ফিরলেন তিনি সাহিতত চর্চা ছেড়ে দিলেন দাদা ডিজেন্দ্র নাথ ঠাকুর ও যতীন্দ্রনাথ তিনি তিক্ত কড়া মেয়ে চরিত্র তার সইত্তের প্রেরণ প্রধান ছিল নাটক কাব্য প্রবন্দ উপন্যাস রচনা বাংলা এয় দৃষ্টি আকর্ষণ করিয়াছিলেন রমেশচন্দ্র দুত্তয়ের উপন্যাস

পিরালি ব্রাহ্মণ সম্প্রদায় ছিলেন বলে কলকাতায় তাহার ছেলে কে কঠিন ছিল এই কারণে পূর্ব বঙ্গের জমশেদ থেকে তাহার জন্যে পাত্রী অন হয়েছিল তাহার নাম ভবতারিণী দেবী রবীন্দ্রনাথ এর সঙ্গে বিবাহের পর ভবতারিণী দেবীর নাম পাল্টে রাখা হয়ে মৃণালিনী দেবী ঠাকুর বড়ির সুযোগগ

বৌদি কাদম্বিনী দেবীর অকনে মৃতটুর পরে কবি সককটা হয়ে পড়েছিলেন এবং বাংলা বিহার উড়িশশর না না যায়েগে ঠাকুর পরিবারে জমিদারি ছিল এই জমিদারি দেখা সোনার ভর ছিল জামাতা নানা ঠাকুরের উপর এর পর তর মৃত্তু হলে জমিদারি রবীন্দ্রনাথ ও দেবেন্দ্রনথ এর উপর জমিদারি ভর এসে পড়ল কবি চলে এলেন কদবি এখানে জমিদারি দেখাশোনা ও সাহিতত চর্চা দুটো কাজ ই একসিঙ্গে চলতে লাগলো শিলাদে প্রতিদিন সননিধে রবীন্দ্রনা থ ঠাকুর আবেগ গান কবিতা সৃষ্টির আনন্দে কবি মগ্ন হয়ে উঠল ঠিকাছে